সরকারি অফিস হতে পারে যে--

বডিবিল্ডিং করলে শরীর সুবদ্ধন ভালো হয় যে সেই জন্যে তারা আসে যে।

বেলুন টাঙানো আছে যে মহিলারা আছে ছেলেরা আছে কয়েকজন ছোট বাচ্চা মহিলাকে দেখা যাচ্ছে | অনুষ্ঠান ভালো হচ্ছে যে--

এই ছবিটি কোনো প্রাচীন কালের ঘরগুলো এখানে দেখা যাচ্ছে |

ছোট ছোট গাছ আছে যে।

সেইজন্য টুরিস্ট -রা এখানে সমাগম করে যে।

যেতে খুব সুবিধা হবে বলে মনে হয়।

বাস লরি এবং মোটর সাইকেল প্রয়োজন তেল তুলে আনায় যে সেই জন্য এই পেট্রোল পাম্পকে ব্যবহার করা হয়েছে যে সুবিধা হচ্ছে যে।